একটির পর একটি কী হবে, এই যে আক্রমণ করল, এই যে সাবমেরিন নষ্ট হয়ে গেল, আরে বাপরে বাপ সাবমেরিন ফুটো হয়ে যায় সাবমেরিন কিন্তু পানির একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত চাপ নিতে পারে তার,

যদি কখনো সময় হয় আর কি যে, একটা movie দেখব তাহলে অবশ্যই ড্যাশবোর্ডে দেখতে পারেন, দেখা লাগবে আর আমার আমিতো ওরকম কিছু কিছু movie জে আগে টেলিগ্রাম, টেলিগ্রাম ছিল আমার টেলিগ্রাম এখনো আছে কিন্তু কিছু কিছু মুভির link আমি ওখান থেকে নিতাম এখন ওরকম ভাবে দেখা হয় না তো, এর লগে আর টেলিগ্রাম use করা হয় না। আগে অনেক use করা হত টেলিগ্রাম,

ইউটিউব এর comedy গুলো, ইউটিউব এর comedy বলতে আমি দেখেছি comedy বলতে আমি কার্টুন দেখি tom and jerry,

অনেক ধরনের বিনোদনমূলক থাকে তো, অনেকেই এখনও কার্টুন সিরিজ গুলো অনেক জনপ্রিয়, এখনো অনেকে দেখে ঠিক আছে না, আমি টম এন্ড জেরি আমার কাছে ভালো লাগে কার্টুন কার্টুনের মতে মতে এরকম, এখনতো কমিডির বলতে মানুষের যে কমিডি গুলো entertainment লাগেনা, এইজন্য টম এণ্ড জেরি দেখলে আমার হাসি লাগে, সেজন্য দেখি বেশি, আচ্ছা আচ্ছা না আমি সাধারণত কি দেখি যে আমি অনেক animation movie দেখি, যে movie দেখি বলে শুধু কাহিনীভিত্তিক মুভি দেখি এমন না অনেক animation movie দেখিওইযে animation movie গুলো cartoon movie,

হ্যাঁওগুলো আমার অনেক ভালো লাগে আরকি তবে বর্তমানে এখন নাম মনে পড়ছে না তবে আমার যখন আর কি boring feel করি তখন আমি সাধারণত movie দেখি, তো আপনি যখন boring feel করেন তখন কি কি দেখেন নাটক দেখেন না movie দেখেন? না কিছুই দেখেন না? আমি just boring feel মনে করলেই সত্যি কথা বলতে টিকটক দেখা হয় আর টম এন্ড জেরি দেখি বেশি boring মনে হলে টম এন্ড জেরি দেখি, না না ঠিক আছে ঠিক আছে টিকটক কিন্তু এখন বর্তমানে খুবই জনপ্রিয় ঠিক আছে যে সত্যি কথা বলতে টিকটকের user সংখ্যা সকল সোশ্যাল মিডিয়ার, user সংখ্যা থেকে অনেক বেশি আর কি বলতে গেলে, হলেও ওটা অনেক বেশি ওটাতে কিছু video কিছু short video আছে সেগুলো না দেখলে এমনি মানে এই টাইমের হেসে পড়বে automatically এমনি এমনি হেসে পরে এইজন্য দেখি হ্যাঁ হ্যাঁ অনেক creative content আছে টিক টক এ পাওয়া যায় অনেক ভিডিও পাওয়া যায় টিক টক এ যেটা দেখে টিকটক তো সেটাই suggest করে সেটা তো জানেন?

মানে যেটা যেরকম দেখতে চায় ওরকম ভাবে suggest আসে, হ্যাঁ হ্যাঁ এই আর কি না আমি যতটুকু জানি যে চায়নাতে টিকটক ওখানে টিকটক দেখানোর জন্য নির্দিষ্ট time আছে এবং চায়নাতে নাকি, যে টিক টক এ যে video গুলো দেখানো হবে সেগুলো সবগুলোই educated মানে কি মানে শিক্ষা জাতীয় কিছু একটা হবে কিন্তু অন্য অন্য country তে কিন্তু সেটা নয়, ওদের ওতো restriction নাই,

অন্য অন্য country বলতে অন্য অন্য country তে ওরকম ভাবে সীমাবদ্ধ দেওয়া না তুমি যেরকম দেখতে হবে ওরকম দেখা যাবে না চায়নাতে তো এর আগে শুনছিলাম যে ইউটিউব বন্ধ ইউটিউব চালাইতে পারবে না ব্যবহার করতে পারবে না,

ওরা তো মানে কি ওরা চাইলে পরে সেকেন্ডের ভিতর বন্ধ করে দেয় ওরা যদি অন্য রাষ্ট্রে দিতে চাইছে, মানে হোয়েরের আরে সাথে কিছু সমস্যা হল প্লে স্টোরে বন্ধ করে দিল, প্লে স্টোর বন্ধ করে দেওয়ার কিছুক্ষণের ভেতরে তৈরি করে ফেলেছে,

তাহলে আপনার সঙ্গে কথা বলে আসলে ভালো লাগলো, তো আজকে রাখি পরে কথা হবে ইনশাল্লাহ আরেক দিন,

আচ্ছা আচ্ছা তাহলে রাখি আজকের মত?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

আর আচ্ছা রাখলাম